অন্য কোনো সমস্যা থাকে তাদের বাড়িতে তখন কি হয় party র তরফ থেকে কিছু টাকা দিয়ে ভর্তি হতে হয়, এটা স্বাভাবিক কারণ হচ্ছে কি party র ছেলেদের কিছু থাকে। আচ্ছা। এটাও আছে না, এগুলো অনেক ইয়ে থাকে অনেক ব্যপার থাকে sir দের সাথেও থাকে ওদের হাতে sit থাকে যে এতো ছেলে আমরাও ঢোকাতে পারব, ওটাই তো না থাকলে কি করে হবে হম ওদেরও তো কিছু দরকার না, ওরাও তো সব কিছু করবে। ওটাই তো খাটছে তাহলে আরে তারপরে help ও তো করছে, ঝামেলা মালেমা যা কিছু হলে ওরা support করবে তো তোমাদেরকে হ্যাঁ হম ওরাতো সবকিছুই support করে। ওটাই না করলে তো, college এর কোন, হ্যাঁ college এর কোন অসুবিধা হলে সেখান থেকেও support করবে, তোমাকে ধরো পরীক্ষায় বসতে পারছো না তার জন্য college হয়তো তোমার, Percentage কম আছে যে college present কম আছে তার জন্য ওরা support করবে তোমার পিছনে, হ্যাঁ। ওরা অনেক কিছুই support করে তার জন্য ওদেরকে টাকা দেওয়া উচিত বা ওদের সাথে থাকাও ভালো হম না না এটাও ঠিক, সব দিক থেকে help পাওয়া যায়। না না না আর সবাইকে নিয়েই চলতে হয় তো, একা একা চললে তো হবে না। হ্যাঁ এখনকার দিনে তো সবাইই একটু সঙ্গে থাকলে অনেকেই অনেক কিছু করতে পারবেহম হলফ করা ঠিকই কথা হম তাহলে এখানকার মানে support করে ভালোই না tension নেই এসব নিয়ে।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 খেলাকুদ খেলকুদের sports কোটা গুলো মানে consider করে? কি শুধু হ্যাঁ করে করে। করে? হ্যাঁ হম ভালই এটাও ভালই আছে হম না না আমাদের college এর মধ্যে অনেক কিছু system চালু করা আছে যেমন হচ্ছে কি তোমাদের I card পড়ে ঢুকতে হবে, আচ্ছা এই সব ভাব করে রেখে দিয়েছে তারপর NCC training অনেক কিছু ভিতরে রেখেছে। না না ভালো তাহলে এইসব থাকলে কি আছে college টাকে তোমাদের মানে future টা ভালো থাকবে যদি এখান থেকে যদি chance পেয়ে যাও তাহলে তাহলেও খুব ভালো হবে এটা।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 তাহলে NCC training ও হয় college এ? হ্যাঁ NCC training ও হয়। খুবই ভালো, তাহলে তো মানে এখন যে military যে এসেছে অগ্নিবীরদের ওটাও chance college এ পেতে পারো মানে যদি কিছু হয় তাহলে তো খুবই ভালো chance পাবে তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন তো ওটাই চলছে, হম অনেকে form fill up ও করছে হম না না না ওইটা করো যদি by chance পেয়ে যাও তাহলে life টা set হয়ে যাবে। চার বছরে টাকা দিচ্ছে আর কি লাগবে? তোমার নিজের খরচাও চালিয়ে নেবে তারপরে একটা set up করে নেবে ঐ টাকা দিয়ে। হম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হম কিন্তু সকলের অনেক ছেলেতো form fill up করবে ওটা না, তুমিও করো, এবার হচ্ছে খুব অল্প লোক নেবে আমি যত টুকু শুনলাম। এসব chance ছেড়ে দিলে অনেক, পরে অনেক মানে ভাববে কি কেন করিনি ব্যপার এটা। হ্যাঁ পরে তো পোস্তাতে হবে যে ভাববো যে এখন কেন আমি করলাম না এটাও মনে হবে অবশ্যই। ওটাই বলছি এসব chance পেলে একদম করবে, ছাড়বে না একদম। না একবার chance পাওয়া মানে হচ্ছে অনেক ব্যপার কারণ যদি বা by chance লেগে যায় তখন পুরো life টাকে মোটামুটি বেশ, Enjoy করে থাকা যাবে হম একদম ঠিক কথা, মানে এখানে দেখবে competition ও থাকবে ভালোই, লোকরা হ্যাঁহম সবাই apply করবে সবাই সব কিছু করবে। তারপরে দেখবে হ্যাঁ কি যেখানে বলছিল কেউ যাচ্ছে না কেউ যাচ্ছে না সেখানেই দেখবে ভিড় লেগে আছে তুমি নিজেই chance পাবে না, অবশ্যই হম হ্যাঁ হ্যাঁ।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 আর তোমার কি চলছে এখন? আমার এই college টা শেষ হল বলছি তো college টা শেষ হল আমাদের time এ তো এসব কিছু ছিল না হম মানে আমাদের time এ college, কিছু ছিলনা এরকম ব্যস college যেতাম college এ গিয়ে কি হবে? পড়ালেখা কিছু হতো না, শুধু যেতাম করে মাসে এক দুবার যেতাম গিয়েই চলে আসতাম। তারপরে maximum time তো আমরা এই খানে থাকতাম party office এ থাকতাম, party office এ গিয়ে এখানে বসে caram খেলতাম টিটি খেলতাম তারপরে fees ও দেওয়ার থাকলে ঐখানকার যে head থাকতো আমাদের,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 রাত্রি বারোটায় phone করে বলতো এ ভাই কালকে চলে আসিস কালকে exam আছে। আমি বলতাম বই টই নেই কি করবো exam দিয়ে? ওরে কিছু করার নেই এসে নাম লিখিয়ে দে হয়ে গেলো exam দেওয়া।

এরকম ব্যাপার ছিল, মানে দেখতে দেখতে কেটে গেল কিন্তু এখন বুঝতে পারছি যদি ঐ time এ মানে, কিছু ভালো করে করতাম মানে college টা তো থাকতই ওর সঙ্গে কিছু ভালো করে অন্য জিনিস করতাম তাহলে খুবই উপকার ছিল, আমরা ভাবলাম college শেষ করার পরে করবো, এখন কি লাগছে যে time waste করে দিলাম। তাই ভাবছি এখন কি করা যায় youth centre দিয়ে computer course করবো, তার সঙ্গে কোন জায়গায় যদি দশ পনের টাকার চাকরি পেয়ে যাই। Compute course করবো আর যদি ITI করে নিই তাহলে নিশ্চয়ই government চাকরির কোনো chance আছে, দেখা যাক কি আছে না আছে বুঝতে পারছি না, এই চাকরি চাকরি করছি। নাহলে কোথাও security তে ঢুকে যাবো, বসে বসে কাজ করবো পড়া করবো computational তৈরি করবো আর কি এটাই last এ করতে হবে না হলে হম বুঝলাম বুঝলাম আমি তো ওপাশে ITI এর জন্য form fill up করেছিহম খুবই ভাল এবার হচ্ছে কি list এ miss করবে না, একদম miss করবে না এই সব জিনিস, অবশ্য ওখানে form fill up করে রেখেছি তো এবারে দেখা যাক, হ্যাঁ ওখানেও same problem ওখানেও তোমার প্রথমে form fill up করতে হয় তারপরে তোমার selection এ নাম আসলে,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 দুটো একসাথে চালানোর জন্যই pass এ নিয়েছি ওটা, নাহলে honours নিলে তো সেখানে তো পুরো মাথা মুনডু বুঝেই পড়তে হবে। এখন এতো competition আছে কি ভেবে ভেবেই শেষ হয়ে যাচ্ছে time গুলো। মানে যত দিন তুমি ভাবছ ওতো time এ তুমি কেউ আর করে বেরিয়ে যাবে এরকম ব্যপার হম বুঝলাম। না ঠিকই আছে গো সব কিছু চালাতে হবে তো দেখে শুনে। না করলে তো হবে না হম সব ঠিক করতে হবে। চলো তাহলে ভালো লাগলো, আর বাড়িতে কিরকম আছে সবকিছু সবকেউ সব ঠিক আছে তো? হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে।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 হ্যাঁ হ্যাঁ তুমিও ভালো থেকো, রাখছি তাহলে। Hello, hello, কেমন আছো? আমিও ভালো আছি। কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে? হম আমাদের এদিকেও পঁচিশ তারিখ থেকে ঠান্ডাটা কমে গেছে আবার। আহ শুনছি আবার নাকি পরে ঠান্ডা পড়বে। তো যাই হোক এইরকম বেশ weather এ বেশ ঘুরতে গেলে ভালো বলো? আমাদের একটা planning হচ্ছিলো, তোমাকে সুমনদা বলেছে বোধহয় না? যা বাবা আমাকে তো সুমনদা কিছু বললো না এই ব্যাপারে। হ্যাঁ কোথায়? আমি তো কিছুই জানি না। আমি অবশ্য

ওহ তো আমাকে তো সুমনদা এই ব্যাপারে কিছু বলেনি ফোন করে, তো কবে কি planning হলো? আমাকে তার আগের দিন ইন্দ্রানীদির সাথে কথা হয়ে ছিল, আমাকে ইন্দ্রানীদি বললো তুই যাবি কি না? আমি বললাম, হ্যাঁ আমি এই সময়টা আমার free আছে। আমি যেতে পারবো। আহ তখন আমাকে বললো ঠিকাছে আমি তাহলে তোকে জানিয়ে দিচ্ছি। তো আমি বলেই দিয়েছিলাম যে ঠিকাছে আমাকে টিকিট কেটে আমাকে বলে দিও। তো আমাকে আর বলেনি টিকিট কাটা হয়ে গেছে তো আমি আমার তো খুব আনন্দ হচ্ছে। কে কাটলো?

জানুয়ারী, জানুয়ারীর কত তারিখ? জানুয়ারীর পঁচিশ ছাব্বিশ তারিখ করে যাবো। তো আমরা কি কোথায় গিয়ে উঠছি? নিউ দিঘা না ওল্ড দিঘা?

ওহ আচ্ছা, আমার ফোন হয়নি অনেক দিন, আমি একটু ব্যস্ত ছিলাম। ওদের সঙ্গে কথা হয়নি তোমার সাথে এই কথা হচ্ছে। তাই জন্য আমি এতকিছু জানিনা তো আমাদের ট্রেন কটার সময়?

হ্যাঁ তাহলে আমাদের কি আমরা কোথাও একটা তো meet করছি। তো আমরা কোথায় meet করছি?

আচ্ছা তাহলে আমরা কোথায় meet করছি? আমাদের হাওড়া স্টেশন থেকে যদি ট্রেনটা ছাড়ে, সাতটায় যদি যদি হয়, তো আমার এখন থেকে হাওড়া স্টেশন যেতে তো অনেক সময় লেগে যাবে। তো আমরা কোথায় meet করবো? না আমার তো মোটামুটি টোটো হলে হবে না। আমার তো অনেকটা distance. তো আমি ভাবছিলাম কি আগের দিন রাত্রির বেলা যদি আমরা চার জনে কোথাও মানে আরকি। যদি সুমানদার বাড়িতেও যদি stay করে যাই। বা ইন্দ্রানী দি যদি কিছু বলে যে ইন্দ্রানীদির বাড়িতে।

আমরা যদি তাহলে উম stay করে যাই আগের দিন, তারপরে একসাথে যদি যাই। এই এই ব্যাপারে কি কিছু কথা হয়েছে সুমানদার সাথে?

তাহলে আমরা মোটামুটি উম যদি আগের দিন কোথাও একটা একজায়গায় যদি meet up হয়, হয়ে রাতটা ওখানেই আমরা stay করলাম। হাওড়া হাওড়া স্টেশনের কাছাকাছি। আমার মনে হয় সুমানদার বাড়িটাই কাছে হবে। হম সুমানদার

বেরোলেই হয়ে যাবে। তাহলে সুমানদা কে আমি কালকে একবার ফোন করবো। এখনোতো হাতে অনেকটা সময় আছে। হ্যাঁ ফোন করবো ফোন করে এরকম বলবো, আমার মনে হয়না সুমানদা না করবে। সুমানদা এমনিও চায় আমরা তাদের বাড়ি যাই থাকি। তো তাহলে আমি, আমাদের বলছো কবে আমাদের date টা যাওয়ার date টা? পঁচিশ ছাব্বিশ মানে পঁচিশ তারিখে যাবো ছাব্বিশ তারিখ ফিরবো। পঁচিশ তারিখ তাহলে যদি যাই তাহলে আমরা চব্বিশ তারিখ রাত্রির বেলা বা বিকেল বেলা করে। আমার মতে বলে আম~ আমি বিকেল বেলা করেই গেলে better হয়। রাত হয়ে গেলে আবার সমস্যা। ওই বিকেল বেলা করে তুমি রাত করেই চলে আসো। তোমার কাজ অফিস শেষ করে। করে তুমি রাত্রি বেলা সুমনদা বাড়ি চলে এসো। খাওয়া বলতে তোমার, তুমি একটু packing করে নিয়ে আসবে কিছু খাবার, আর সুমানদা তো বাড়িতে তো নিশ্চই arrange হবে। সুমানদা তো আর না খাইয়ে ছাড়বে না। তো এই ব্যাপারে তুমি সুমানদার সঙ্গে একটু কথা বলো যে, তুমি packing করে কিছু আনবে? নাকি সুমানদা বাড়িতে arrange করবে? একটু বলে দেওয়াটা দরকার। কেননা এত জনের খাবার সুমানদার মা আবার problem এ পড়তে পারে।

আমিতো শুনছিলাম ইন্দ্রানী দি বলছিল, আমার ইন্দ্রানীদির সঙ্গে কথা হচ্ছিলো। ইন্দ্রানীদি বলছিলো tiffin এ সমস্ত কিছু মানে সব কিছু ইন্দ্রানীদি দেখছে। মানে tiffin মানে আমাদের tour এ যা কিছু আমরা snacks নেবো সেগুলো সব কিছুই ইন্দ্রানীদি দেখছে। মানে সেগুলোর আমাকে আলাদা করে আমাদের আর কিছু কিনতে হবে না। আমাদের শুধু দুটো meal কিনতে হচ্ছে। দুপুর বেলার meal কিনতে হবে। রাত্রি বেলার meal কিনতে হবে। ও বলছে যে আমি সমস্ত কিছু নিয়ে যাবো। আমি প্রথমে বললাম যে, নিয়ে যাওয়ার কি আছে? তখন ও বলছে যে, এখন বাইরে কোথায় কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না। তাই জন্য বলছে,

বলেছে যে ইন্দ্রানীদি উম যে tour এ যাচ্ছে মানে যেই ট্রেনটায় সব যাচ্ছে, তাদের জন্য লুচি আলুর দম নাকি ইন্দ্রানীদির মা করে ready করে রাখবে আগের দিন। আহ তাই ট্রেনের খাবার থেকে যাতে আমরা বিরত থাকি না খাই, তাই জন্য এই ব্যবস্থা। আমরা ট্রেনের খাবার খাবো না সেদিন। সেদিন নাকি লুচি আলুরদম নিয়ে যাওয়া

ট্রেনে সবার না আমাদের চারজনের জন্য। ইন্দ্রানীদি ইন্দ্রানীদির মা করে দেবেন, আর এর আমাদের ট্রেনের খাবার খেতে বারণ করে দিয়েছেন বারে বারে। তো আমাদের ট্রেনের খাবার আমরা খাবো না। হয়তো আসার দিন ট্রেনের খাবারটা খেতে পারি সেদিন যদি খাবার টা শেষ হয় যায়। আচ্ছা এইটা একটা গেলো সমস্যার সমাধান। আরেকটা জিনিস হচ্ছে, যে আমরা যে সকালবেলা ট্রেনে উঠবো, এবার ট্রেনে ওঠার পর থেকে নাবা অবধি ওখানে যাওয়া। এইগুলো সবকিছু কি planning হয়ে গেছে? মানে কি কি মানে কিভাবে যাবো? মানে কিভাবে যাবো তো সেটা আমি বললাম। এবার কি কি packing হবে? কি কি carry করতে হবে? এগুলো নিয়ে কি details এ কোনো আলোচনা তোমাদের মধ্যে হয়েছে? আমার সঙ্গে একটু একটু হয়েছিল সুমানদার আর ইন্দ্রানীদির। ওরা বলছে যে এইরকম একটা জায়গা আবার এখন যেরকম মানে একটা situation রয়েছে তো সবকিছু বলছে যে, মানে carry করে নিয়ে যাওয়ার জন্য। তো কিছু ওষুধ, তুমি মনে করে তোমার ওষুধ যা তুমি carry করতে চাও বোরোলিন সেগুলো একটু carry করো। কেননা আমিতো তোমাকে packing এ কোনো রকম help করতে পারবো না। তুমি কি কি ওষুধ carry করবে?

কখনোই মোটেও না। আর সমুদ্রে গিয়ে তুমি চান করবে না এটা তো আমার আবার অবাকও লাগছে ভাবতে হ্যাগো নাব্বে না? আমি সমুদ্রে নামবো না। আমার জলে খুব ভয়। হ্যাঁ সাঁতার জানি না। আমার এমনিও সমুদ্র অতটা ভালোলাগেনা। আমার পাহাড় ভালো লাগে। তাও এক অনেকদিন না আর তোমার কি? boring একটা সমুদ্র গিয়ে বসে থাকতে হবে। আচ্ছা আমাদের একটা plan করলে হয়না যে, আমরা vlog করবো। এখন সবাই vlog করছে ইউটিউবে। তো আমাদের একটা vlog করলে হয় না? দিঘা vlog.

একটা chip memory memory chip নিয়ে নাও।

আমার একটা সনির ক্যামেরা আছে, কিন্তু ওটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তাহলে আমি একটু সারিয়ে নি বরং বলো?

দেওয়া যায় হম তাহলে আমরা vlog করবো হ্যাঁ? আর Sea food এর বিশেষ করে vlog করবো।

তুমি কি আগে খেয়েছো এরকম? তাহলে খাবোনা। কিন্তু আমাদের vlog যদি আমরা করি তো আমাদের sea food তো দেখতে হবে না দর্শকদের, তখন আমরা কি করবো? আমরা

ইন্দ্রানীদি বলছিলো নাকি মোহনাতে যাবে।

তাহলে মোহনা থেকে মাছ তুলে আনা যায় বা মাছের একটা vlog করা যায় ওখানে, তাইনা?

কাঁচা মাছ? মাছের বাজার হবে না মোহনাতে? হ্যাঁ সেটার কথাই বলছি। আমি যেটা দেখেছি কাঁচা মাছের বাজার কিন্তু খুব এই ধরণের vlog গুলো খুব viral হয়। কাঁচা মাছ দেখালে বা কোথায় মাছটা কম পাওয়া যাচ্ছে মানে মাছের দামটা কম বা মাছের বেশ ভালো quality বা টাটকা মাছটা পাওয়া যায় সেটা informative হয়না? video গুলো। তো ওগুলো কিন্তু খুব ভালো হয়। তো আমি ভাবছিলাম ওরম ধরণেরই মানে আমাদের vlog টাই আমরা a to z দেখাতে চাই। মানে আমি চাইছি কি কিরকম হবে বিষয়টা? আমরা যে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠলাম, ট্রেনটা exact কটায়? ট্রেনটা দিয়েছে কোন প্লাটফর্মে দিয়েছে? হম আমাদের কি রকম আমার আমাদের হম হম হম bogie. এবং হম ট্রে~ ট্রেনের একটা গোটা ওটা হলো ট্রেনের vlog. হাওড়া to দিঘা। হম এতে করে আমরা part part করেও পরবর্তী কালে আমরা দিতে পারবো বা একটা vlog ও দিতে পারো, আমার মতে বলে part part করে দেওয়াটা better হয়। হ্যাঁ, তাতে views টা বাড়বে। কেননা আহ আমি প্রথমে দিঘা vlog দিয়ে দিলাম। দিঘা vlog মানে দিঘা যেতে গেলে আমাকে কি কি করতে হবে হম সেটা হলো। কোথায় সস্তা হোটেল পাওয়া যায়? এটাও কিন্তু খুব informative আমি ওটা দিলাম তারপরে আহ ট্রেনটা কখন ছাড়লো? কিভাবে গেলাম? ট্রেনের কিরকম facility? খাবার কিরকম? বা আম ট্রেনটা কি কত গতিতে যাচ্ছে? কত তাড়াতাড়ি না late এ যাচ্ছে? এটাও খুব important. তো এগুলো ভাবছিলাম যে আমি ওটা সবটা cover করবো।

সে হয়ে যাবে তুমি তোমার ফোনটা যত পারো ফাঁকা করো full হয়ে গেছে ফাঁকা করো। হ্যাঁ

যে যে app গুলো use হয়নি, এক সপ্তাহ, দু-সপ্তাহ বা এক মাস delete করে দাও। আবার পরে install করে নেবে তোমার ক্যামেরাটা আমি দেখেছি তোমার ফোনের ক্যামেরাটা খুব ভালো। ওই জন্য আমি তোমার ক্যামেরায় তোমার ক্যামেরাটা খুব ভালো। আমার ক্যামেরাটাও ভালো

আমার voice কি রকম হয়ে গেছে, গলা কিরকম শোনাচ্ছে। ওই মাঝে মাঝে network এর problem হচ্ছে ওই জন্য ঐরকম শোনাচ্ছে। তাহলে আমাদের আহ packing নিয়ে যদি আমরা এখন বসি, তুমি কটা set জামা নিচ্ছো?

আমি বাবা দুটো নেবো। আমি অত বইতেই পারবোনা, আর তুমি তো আমার ব্যাগ বইবে না। আমি শুধু ভাবছি একটু খাবার খাবার গুলো একটু বেশ ভোরে ভোরে নেবো। কেননা আমার খুব খিদে পায় তো।

আমার খাবার আমিই খেয়ে নেবো। আমি কাউকে share ই করতে পারবো না। আর ইন্দ্রানীদির বাবা মা কি খাবার পাঠাবে আবার? আমি তো excited.

ফেরার দিন মন খারাপ করবে বলো? আমরা এত plan করছি যাবো কি ঘুরবো? সেদিন যাবো পরের দিন ফিরবো। থেকে গেলে উম problem হবে। প্রথমত booking নেই, টিকিট কাটা, তারপরে আবার এখানে checker. তোমার অফিস যেন তোমাকে একদম সেই রাজার ছুটি দেবে। তুমি কি ল্যাপটপ টা সঙ্গে করে নিয়ে যাবে? তো তুমি ঘুরতে যাচ্ছো না ওখানে কাজ করতে যাচ্ছো? দেখো দেখো আমি কিন্তু campfire এর plan করছি হ্যাঁ? ওখানে beach এ আমি arrange করবো হ্যাঁ? campfire করবো ওখানে একটা ছোট ছোট~ ছোটোখাটো একটা কাঠ কিছু কাঠের এ জোগাড় করে আমি campfire এর ব্যবস্থা করছি। আমরা চারজনে থাকবো নাচা গানা হবে। তুমি যদি সেই মুহূর্তে বলো আমার কল এসেছে, আমাকে কাজ করতে হবে, সেখানে কিন্তু খুব খারাপ হবে হ্যাঁ? আমরা এমনিতেই চারজন আমরা দশজন হলো একজন কাজে গেলো ঠিকাছে মেনে নেওয়া যায়। চার জনের মধ্যে আবার একজন যদি উঠে কাজে চলে যায় তাহলে আমরা কি করবো? দুদিনের জন্য

আচ্ছা ওখানে ওখানে shopping mall আছে? আমার তো shopping ছাড়া ভালোলাগে না। না বাড়ির জন্য কিছু কিনে আনবো। কিছু না কিনলে কেমন ফাঁকা ফাঁকা হাত লাগে তো। ওই ওই কি হয় না দিঘার একটা special কিছু হয় না? ঝিনুক ঝিনুক, শাঁখ ওই ধরণের কিছু জিনিস কিনে আনবো। সেগুলোই বলছিলাম যে ওগুলো বেশ ভালো ভালো যেগুলো পাওয়া যায়। তো ওগুলো কি~ কিনবো। আর তারপরে

তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? খাজা কেন বিক্রি হবে দীঘাতে? জানিনা আমিতো কোনোদিনও যাইনি। আমি জানি যে পুরী তে খাজা বিক্রি হয়। কিন্তু দীঘাতে খাজা হচ্ছে খাজা হচ্ছে তোমার ওই উড়িষ্যার ওই যে জগন্নাথের একটা প্রসাদ। তো দীঘাতে জগন্নাথের মন্দির কোথায়? যে খাজা বিক্রি হবে। আমাদের আমাদের food vlog টাও এর মধ্যে ঢোকাতে হবে যে, দীঘাতে কি কি খাবার পাওয়া যায়? দিঘায় actual কোথায় গেলে সস্তায় খাবার পাওয়া যায়, সস্তায় মাছ পাওয়া যায়? সেটাও আমাদের আমি উম আমি সত্যি ওতো জানিনা। আমি তাহলে আরো জানতে পারবো।

আরেকটা কথা শোনো ওখানে যখন আমরা যাবো তখন নিম্নচাপের কোনো কিছু নেই তো? মানে দিঘা ফিগা ওইসব ওইসব তো জায়গা উপকূলবর্তী ওগুলোতে তোমার নিম্নচাপ নামলে তো খুব problem এ পরে যায় ওখানের tourism. তাও দেখো কেন বলছি কথা? এখন যেহেতু গরমটা পরে গেছে গরম তখনই বেশি পরে শীতকালে কখনো এরম গরম দেখেছো? গরম তখনই পরে যখন নিম্নচাপ একটা তৈরী হয়। তো আমার তো ভয় করছে।

শীতকালে বৃষ্টি হলে তো আবার জ্বর বেঁধে বসে থাকবে। না না তুমি একটু দেখো ভালো করে যে, ওই সময় কোনো নিম্নচাপের আশঙ্কা আছে কি না? সব দিক দেখে আমাদের যেতে যেতে হবে যদিও আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর কিছু করার নেই তবুও।

হম তাহলে

আমি ভালো আছি আপনি কেমন আছেন? আমি ও ভালো আছি আপনার নাম? আমার নাম বাপ্পা আপনার নাম?

কোথা থেকে বলছেন আপনি? আমি কলকাতা থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি আমি আপনার বেঙ্গালোর থেকে বলছি আমার home town আপনার পশ্চিম বাংলাতে আমার home town পশ্চিম বাংলাতে

বলছি ব্যাঙ্গালোর কি কোনো কাজের সূত্রে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাঙ্গালোর কাজের সূত্রে গেছি। আমি কাজের সূত্রে ব্যাঙ্গালোর এ থাকি কিন্তু আমার home town হচ্ছে পশ্চিম বাংলাতেই

পশ্চিমবাংলাতে বর্ধমান শুনেছেন? হ্যাঁ বর্ধমান এখন মানে য়ে আপনি কলকাতা বললেন তো আপনার বাড়ি